বড়ো মন্দির রইছে ও মন্দিরটির সামনে কতগুলো পাকা বাড়িও রয়েছে এবং চারধার --

একটি বড় আ হ দোতলা মন্দিরও দেখা যাচ্ছে | একটি আলোর ল্যাম্প পোস্টও দেখা যাচ্ছে।

পাথরের নুড়ি ও দেখা যাচ্ছে এবং কতগুলো ফুলের বাগানো রয়েছে এবং সাইটটা পুরো সবুজ গাছপালা দিয়ে ঘেরা রয়েছে এবং একটি আকাশটাও দেখা যাচ্ছে সুন্দর নীল।

কি যেন করছে এবং এখানে বাচ্চা ছেলে মেয়েদের কতগুলো জিনিস রয়েছে। চারিদিকে বাউন্ডারি ঘেরা।

এখানে এটি বড় ঘর বাড়ি রয়েছে এবং চার ধারটা প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে সাদা রকমের ।